জঙ্গল এরকম অনেক অনেক জঙ্গল দেখা যাচ্ছে | এ এ পাশে রয়েছে অনেকগুলো পাথর ছোট ছোট গাছও রয়েছে।

এখানে একটা নতুন বিল্ডিং বানানো হয়েছে | এখানে ছাদ ঢালাই করা হচ্ছে ছাদে উম ঢালাই করতে অনেকজন --

এক দুজন ব্যাক্তি দুজন ব্যক্তি এখানে মোবাইল -টা করছে বা কাউকে ফোন করছে | হয়তো বা কিছু করছে মোবাইল -এ ।

এই ক্যাম্পিনে গেল ক্যাম্পিনে যাওয়ার সময় জ্যাম। ছোট ছোট ঘর বানিয়ে রাতে থাকা হয় এরকম ছোট ছোট ঘর বানানো হয়েছে।

আর এখানে দুজন বানর দেখা যাচ্ছে | একজন বানর জল খাচ্ছে উম আর একজন বানর ওপাস থেকে দাঁড়িয়ে দেখছে ।

এটা একটা বাস স্ট্যান্ড এর মতো লাগছে বাস স্ট্যান্ড ও না এখানে রাস্তার সাইড এ একটা বিল্ডিং দোকান যাচ্ছে দোকান দেখা যাচ্ছে এখানে বাস আছে যেখানে।